হম টাটা। এশিয়া টাইমস অনলাইন উন্নিশশো নিরানব্বই সালের গোড়ার দিকে প্রিন্ট সংবাদপত্র এশিয়া টাইমসের প্রকাশনা নীতি এবং সম্পাদীয় দৃষ্টিভঙ্গির উত্তরসূরি হিসাবে তৈরি করা হয়েছিল, যার মালিক থাই মিডিয়া মোগল এবং পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির নেতা সোন্দি লিম লিমথংকুলের অন্তর্গত যিনি পরে তার ব্যবসা বিক্রি কনেদের নতুন প্রকাশনা সংস্থা এশিয়া টাইমস হোল্ডিংসে হোল্ডিংস লিমিটেড হংকং-এ নিগমিত এবং যথাযথভাবে নিবন্ধিত এশিয়া টাইমস প্রিন্ট সংস্করনের অনেক সাংবাদিক সে হিসাবে তাদের কর্মজীবন অব্যাহত রেখেছিলেন, এবং এই অবদানকারীদের একটি গ্রুপ এশিয়া টাইমসের উত্তরসরি হিসাবে এশিয়া টাইমস অনলাইন গঠন করেন অনলাইন শব্দটি আর ওয়েবসাইট নিউজ পোর্টালের অংশ নয় দুই হাজার ছয় সাল টি নিউ ইয়ার্স টাইম এশিয়া টাইমস অনলাইনকে প্রধান ইংরেজি ভাষা আঞ্চিলিক প্রকাশণা হিসেবে বর্ণনা করে যা এশিয়াকে কভার করে অক্টোবর দুই হাজার ষোলো তারিখে একটি নতুন লোগো এবং ডিজাইনের বৈশিষ্ট্যসহ পুনরায় চালু করা হয়েছিল, ওয়েব কার পাড ছিলেন সম্পাদক হিসাবে অন্যান্য অধ আধিকারিকদের মধ্যে রয়েছে শিশিল হো রিওরিয়েন্ট গ্রুপ লিমিটেড প্রাক্তন চিফ ফাইনান্সিয়াল অফিসার সাইট টি এক সাইটটি ফেব্রুয়ারি দুই হাজার উন্নিশ এ একটি নতুন ওয়েব ডিজাইন একাধিক ভাষা এবং এশিয়া টাইমস ডট কম পেয়েছে একটি ডোমেন নাম পরিবর্তনের সাথে সাথে পুনরায় চালু করা হয়েছে তার সম্পর্কে পৃষ্ঠা অনুসারে এশিয়া টাইমসের দুটি প্রধান নিউজ রুম এবং সোশ্যাল মিডিয়া হাব একটি ডোমেন নাম পরিবর্তনের সাথে পুনরায় চালক পুনরায় চালু করা হয়েছে পৃষ্ঠা অনুসারে এশিয়া টাইমসের দুটি প্রধান নিউজ রুম এবং সোশ্যাল মিডিয়া হাব আছে ব্যাংকক ও হংকং এর ফিউল বেইজিং সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কের ব্যুরো দ্বারা সমর্থিত ইতিহাস প্রাচীন ইতিহাস হল ইতিহাস রচনার শুরু থেকে প্রাচীন পর্য প্রাচীন কাল পর্যন্ত সময়কাল রেকর্ড দ্বারা ইতিহাস প্রায় পাঁচ হাজার

সময়ের মধ্যে মানুষের দ্বারা ব্যব বসবাসকারী সমস্ত মহাদেশকে কভার করে তিন যুগের ব্যবস্থা প্রাচীন ইতিহাসকে প্রস্তর যুগ ব্রোঞ্চ যুগ এবং লৌহ যুগের সাধারণত নথিভুক্ত ইতিহাস সহ এর সাধারণত ব্রোঞ্চ যুগের স্বার্থে শুরু বলে মনে হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনটি যুগের শুরু এবং শেষের পার্থক্য রয়েছে অনেক ক্ষেত্রে ব্রোঞ্চ যুগকে সাধারণত তিন হাজার খ্রিষ্টপূর্বাব্দের কয়েক শতাব্দীর আগে শুরু হয়েছিল বলে মনে করা হয় যখন এটি ছিল লৌহ যুগ কিছু এলাকায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ অন্যান্য অঞ্চলে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শুরু থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত পরিবর্তিত হয় প্রাচীন ইতিহাসের সময়কালে নিথিওলিক নিওলিথিক বিপ্লবের কারণে দেশের জনসংখ্যা ইতোমধ্যেই দ্রুত বৃদ্ধি পেয়েছিল যা সম্পূর্ণভাবে চলমান ছিল যখন দশ হাজার সালের বিশ্বের জনসংখ্যা ছিল দুই মিলিয়ন এটি ছিল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ দ্বারা পঁয়তাল্লিশ মিলিয়ন বৃদ্ধি এক হাজার খ্রিস্টপূ পূর্বাব্দে লৌহ যুগের জনসংখ্যা বৃদ্ধিতে বাহাত্তর মিলিয়ানে পৌঁছেছিল খ্রিস্টাব্দে প্যালিস প্যালিওথলিক প্যালিইথিলিক যুগের শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা দুশো নয় মিলিয়ন ছিল বলে মনে করা হয় দশ হাজার পাঁচশো বছরের বিশ্বের জনসংখ্যা একশো গুণ বেড়েছে সূত্র যেমন ইতিহাস প্রত্নতত্ত্ব এবং লিখিত রেকর্ড ব্যবহার করে অতীতের অধ্যায়ন ইতিহাসবিদরা উৎসপাঠকে দুটি সাধারণ প্রকারের বিভক্ত করেছেন প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস প্রাথমিক উৎসগুলিকে সাধারণত ঘটনা বা ঘটনার কাছাকাছি রেকর্ড করা বলে মনে করা হয় ইতিহাসবিদরা কোন ঘটনার পর লিপিবদ্ধ লেখাকে গৌণ উৎস হিসাবে বিবেচনা করেন এবং তারা সাধারণত প্রাথমিক উৎসের উপর সরাসরি আঁকেন ইতিহাসবিদরা লিখিত রেকর্ড বা কখন সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ ব্যবহার করেন, কোন লিখিত রেকর্ড নেই প্রত্নতত্ত্ব হলো অতীত মানুষের আচরণ ব্যাখ্যা এবং পুনর্গঠনের প্রয়াসে নিদর্শন গুলির খনন এবং অধ্যয়ন প্রাচীন ইতিহাস অধ্যয়ন একটি মৌলিক অসুবিধা যা রেকর্ড ইতিহাস গুলি মানব ঘটনাগুলির সম্পূর্ণ নথিভুক্ত করতে পারে না এবং সেই নথিগুলির একটি ভগ্নাংশই বর্তমান দিন পর্যন্ত টিকে আছে উপরন্তু এই বেঁচে থাকার রেকর্ড থেকে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা বিবেচনা করা আবশ্যক খুব কম লোকই ইতিহাস লিখতে সক্ষম ছিল, যেহেতু প্রাগৈতিহাসিকের শেষের অনেক পরে পর্যন্ত প্রায় কোন সংস্কৃতিতে স্বাক্ষ রতা ব্যাপক ছিল না প্রাগৌতিক প্রাগৈতিহাস হল লিখিত ইতিহাসের পূর্বের সময়, সেই সময়ের সম্পর্কে আমাদের বেশিরভাগ জ্ঞান প্রত্নতাত্ত্বিকদের কাজ থেকে আসে প্রাগৈতিহাসিকে প্রায়শই প্রস্তর যুগ হিসাবে উল্লেখ করা হয় এবং এথে এতে টেলিয়ইথিলিক টেলিয়লিথিক প্রাথমিক যুগ অন্তর্ভুক্ত রয়েছে মেশোলিথিক এবং নিয়লিথিকে বিভক্ত নিম্ন টেলিয়লিথিকে প্রাথমিক মানব অভিবাসনের ফলে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন বছর আগে ইউরেশিয়া জুড়ে হৌম ইরেকটাস ছড়িয়ে পড়ে আগুনের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন বছর আগে, একটি তারিখ যা প্রতিদ্বন্দিতা করা হয় সাত আট জিরো জিরো জিরো জিরো বছর আগে আগুনের নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সাধারণভাবে গৃহীত প্রমাণ সহ চার শুন্য শুন্য শূন্য শূন্য শূন্য বছর আগে প্রথমবারের মতো চুলার প্রকৃত ব্যবহার দেখা যায় আধুনিক হৌম সেপিয়েন্সের আধুনিক মানুষ উত্থানের তারিখ দুই পাঁচ শূন্য শূন্য শূন্য শূন্য থেকে এক ছয় শূন্য শূন্য শূন্য শূন্য বছর আগে বিভিন্ন তারিখ গুলি DNA অধ্যয়ন এবং জীবাশ্মের ভিত্তির উপর ভিত্তি করে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে হৌম সেপিয়েন্সেরা আফ্রিকা থেকে চলে গিয়েছিল তারা প্রায় প্রয়তা ল্লিশ হাজার বছর আগে অস্ট্রেলিয়া প্রায় একই সময়ে দক্ষিণ-পশ্চিম ইউরোপে দক্ষিণ পূর্ব ইউরোপ এবং সাইবেরিয়ায় প্রায় চল্লিশ হাজার বছর আগে এবং জাপানে প্রায় তিরিশ হাজার বছর আগে এসেছিল মানুষ প্রায় পনেরো হাজার বছর আগে আমেরিকায় স্থানান্তরিত হয়েছিল কৃষি কাজের প্রমাণ প্রায় নব্বই খ্রিস্টপূর্বাব্দের যার আবির্ভাব এখন পূর্ব তুরস্কে অবস্থিত এবং উর্বর ক্রিসেন্ট জুড়ে বিস্তৃত গোবেকলি টেপটেপ বন্দোবস্ত শুরু করেছিল খ্রিস্টপূর্ব নয় হাজার পাঁচশো এবং বিশ্বের প্রাচীনতম মন্দির থাকতে পারে খ্রিস্টপূর্ব আট হাজার অব্দে নীল উপত্যকায় যে জোড়া এবং বাজরা চাষ পশ্চিম আফ্রিকায় ইয়ামের সূচনা এবং

নিউগিনি তে তার ও চাষ প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এবং মেসো আমেরিকা স্কয়ার চাষ সম্ভবত সেই তারিখে শেয়ার করা হয় পুকুরের গৃহপালন দিয়ে পশু পালন শুরু করা হয়েছিল পুকুরের গৃহপালন দিয়ে পশু গৃহপালন শুরু হয়েছিল যা অন্তত পনেরো হাজার বছর আগে এবং সম্ভবত তারও আগে নয় হাজার ক্রিস্টোপূর্বাব্দে উর্বর ক্রিসেন্ট ভেড়া ও ছাগল গৃহপালিত থাকাকালীন কৃষির জন্য প্রথম প্রমাণের অন্যান্য প্রাণী যেমন শুকর এবং হাঁস, মুরগি পরে গৃহপালিত হয়েছিল এবং খাদ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে গরু, মহিষ গৃহপালিত হতো এবং ঘোড়া প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে গাধা ও উট গৃহপালিত হয়েছিল এই সমস্ত প্রাণীগুলি কেবল খাবারের জন্যই নয় মানুষ এবং বোঝা বহন ও টানার জন্য ব্যবহৃত হতো যা মানুষের কাজ করার ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছিল ষাট হাজার ষাট খ্রিস্টপূর্বাব্দ সরল লাঙ্গলের উদ্ভাবন কৃষির দক্ষতা আরো বাড়িয়েছে হাতুড়ে যুক্ত তামার বস্তুর আকারে ধাতুর ব্যবহার তামার গন্ধের আবিষ্কারের পূর্ববর্তী যা পশ্চিম এশিয়ায় ষাট হাজার খ্রিস্ট ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে এবং পূর্ব এশিয়ায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে স্বাধীনভাবে ঘটেছিল সোনা ও রৌপ্য ব্যবহারের তারিখ ষাট এবং পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্ব মধ্যে আছে তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটে মিয়ায় ধাতব মিশ্রণ কিভাবে তৈরি করা হয় এটি দুই হাজার খ্রিষ্টপূর্বাব্দে ব্রোঞ্চ দিয়ে তৈরি হয়েছিল স্বাধীনভাবে চিনে বিকশিত হয়েছিল মৃত শিল্প সমগ্র বিশ্বজুড়ে স্বাধীনভাবে বিকশিত হয়েছে যার মধ্যে অগ্নিসংযোগ করা মৃৎপাত্র রয়েছে পশ্চিম আফ্রিকায় প্রথম দেখা যায় জাপান ও মালির জমনি খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে চার হাজার সালের মধ্যে কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মৃৎপাত্রের চাকা গুলি য চাকা যুক্ত তো যানে রূপান্তরিত হয়েছিল যার মেসুক যার এটি একা মানুষ বা পশু শক্তির চেয়ে আরও সহজে বোঝা বহন করতে ব্যবহার করা যেতে পারে মানব ইতিহাসের পাঁচটি ভিন্ন স্থানে পৃথকভাবে লেখার বিকাশ ঘটেছে, মেসোপটেমিয়া মিশর, ভারত, চীন এবং মেসো আমেরিকা খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্ব তিন হাজার চারশো সাল নাগাদ প্রোটলিটারের ইউনিফর্ম সমগ্র মধ্যপ্রাচ্ছে ছড়িয়ে পড়ে মিশর প্রায় তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হায়ারোগ্লিফের নিজস্ব সিস্টেম তৈরি করেছিল খ্রিস্টপূর্ব দুই হাজার আটশো সাল নাগাদ সিন্ধু সভ্যতা

তৈরি করেছিলেন কুমোরের চাকা এবং তারপরে গাড়ির চাকা উদ্ভাবন করেছিলেন প্রথম কেন্দ্রীভূত সরকার আইন কোড এবং সাম্রাজ্য পাশাপাশি সামাজিক স্তরবিন্যাস দাস প্রথা এবং সংগঠিত যুদ্ধ ব্যবস্থার সৃষ্টি করে ইরানীয় জনগণ প্রাচীন নিকট প্রাচ্যকে সভ্যতার দোলনা হিসাবে বিবেচনা করা হয় এতে সর্বপ্রথম নিবিড় ভাবে সারা বছর ধরে কৃষিকাজ করে কুমোরের চাকা এবং তার পর যানবাহন ব্যবহার করে তার প্রথম ইউনিফর্ম লেখার সিস্টেম গুলির মধ্যে একটি তৈরি করেছিলেন চাকা উদ্ভাবন প্রথম কেন্দ্রীভূত সরকার আইন কোড এবং সাম্রাজ্য সেই সাথে সামাজিক স্তরবিন্যাস দাসত্ব এবং সংগঠিত যুদ্ধ তৈরি করে আর্চমেনিস আর্চমেনিট